এক্লিপসে এ জাভা তে হেলোভোর্ল্ড এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা এক্লিপসে ব্যবহার করে জাভা তে হেলো ভোর্ল্ড প্রোগ্রাম কিভাবে লেখে তা শিখব
এখানে এক্লিপসে 370 এবং উবুন্টু 1110 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে সিস্টেমে এক্লিপসে সংস্থাপিত থাকা দরকার এবং এতে ফাইল তৈরী করা সংরক্ষণ করা এবং রান করা সম্পর্কেও জানতে হবে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
এখানে জাভা কোডের একটি লাইন রয়েছে যা হেলো ভোর্ল্ড ম্যাসেজ প্রিন্ট করে
এটি এক্লিপসে এ চেষ্টা করি
Alt ফ2 টিপুন
ডায়ালগ বাক্সে এক্লিপসে লিখুন এবং Enter টিপুন
ওয়ার্কস্পেসে ওক টিপুন এবং এখানে এক্লিপসে ইদে রয়েছে
এখন একটি নতুন প্রজেক্ট যুক্ত করি
ফাইল তারপর নিউ তে টিপে প্রজেক্ট নির্বাচন করুন
প্রজেক্টের তালিকা থেকে জাভা প্রজেক্ট নির্বাচন করুন এবং নেক্সট টিপুন
প্রজেক্ট নামে এ ডেমোপ্রোজেক্ট লিখুন ডেমো ও প্রজেক্ট এর মধ্যে কোনো স্থান নেই এবং ডি এবং প বড় হাতের অক্ষরে রয়েছে ফিনিশ এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোনায় অবস্থিত
ডেমোপ্রোজেক্ট তৈরি করা হয়েছে
এখন প্রজেক্টে নতুন ক্লাস যোগ করি
প্রজেক্ট এ ডান ক্লিক করে নিউ তে গিয়ে ক্লাস নির্বাচন করুন
ক্লাস নামে এ ডেমোপ্রোগ্রাম লিখুন এবং মেথড স্টাবস থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বিকল্পটি নির্বাচন করুন
ফিনিশ এ টিপুন যা উইজার্ডের নীচের ডানদিকের কোণায় অবস্থিত
আপনি দেখতে পারেন যে ডেমোপ্রোজেক্ট এ সোর্স ডিরেক্টরি এবং ডেমো programজাভা নামক ফাইল রয়েছে
এর কারণ হল জাভাতে প্রতিটি ক্লাস তার নিজস্ব ফাইলে থাকা উচিত
তাই ক্লাস ডেমো প্রোগ্রাম শুধুমাত্র ডেমো programজাভা ফাইলে থাকতে পারে
আমরা দেখতে পারি যে এখানে এডিটরের জন্য খুব অল্প স্থান রয়েছে এবং দৃশ্য ঝাপসা দেখায়
অন্যান্য পোর্টলেটস মিনিমাইজ করি এবং এখানে এডিটর রয়েছে
লক্ষ্য করুন যে এই লাইন দুটি স্ল্যাশ দ্বারা শুরু হয় যার মানে এই লাইনটি হল কমেন্ট এবং আমাদের কোড দ্বারা কিছু করার দরকার নেই
এই লাইনটি মুছে ফেলি
একইভাবে স্ল্যাশ অ্যাসট্রিক্স এবং অ্যাসট্রিক্স স্ল্যাশের মধ্যের প্রতিটি জিনিস ও একটি কমেন্ট
সুতরাং এই কমেন্ট ও মুছে ফেলা যাক
এখানে কোডের বারে বোন রয়েছে
এখন প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি সিস্টেম
লক্ষ্য করুন যে এক্লিপসে সকল সম্ভব সমাপ্তির একটি তালিকা দেয়
এখন আমরা ম্যানুয়ালি কমান্ডগুলি লিখতে যাচ্ছি outপ্রিন্টলন
বন্ধনীর মধ্যে উদ্ধৃতিতে হেলোভোর্ল্ড লিখুন
এখানে প্রতিটি স্টেটমেন্ট একটি সেমিকোলন দ্বারা শেষ হয়
তাই একটি সেমিকোলন যোগ করি
এটি হল সম্পূর্ণ হেলোভোর্ল্ড প্রোগ্রাম
সংরক্ষণ করতে Ctrl এবং S টিপুন
ডান ক্লিক করে রান এএস এবং জাভা অ্যাপ্লিকেশন এ টিপুন
কোড রান করুন
আমরা দেখি যে আউটপুট কনসোলে হেলোভোর্ল্ড ম্যাসেজ প্রিন্ট করা হয়েছে
এখন ভোর্ল্ড কে জাভা তে পরিবর্তন করি
এটি Ctrl এবং S দ্বারা সংরক্ষণ করি এবং রান করি
এখন প্রিন্ট করা ম্যাসেজ হল হেলো জাভা
কোডের প্রতিটি অংশ কি করে তা এখন দেখি
প্রথম লাইন নির্দেশ করে যে ক্লাস নেম হল ডেমোপ্রোগ্রাম এবং এটি একটি পাবলিক ক্লাস
দ্বিতীয় লাইন নির্দেশ করে যে এটি হল মেইন মেথড
অন্য কথায় মেথড যার দ্বারা জাভাতে সম্পাদন শুরু হয়
এখানে এটি হল প্রিন্ট স্টেটমেন্ট
এবং এখানে আমরা কিভাবে জাভা তে একটি হেলোভোর্ল্ড প্রোগ্রাম লিখি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা জাভাতে হেলোভোর্ল্ড প্রোগ্রাম লেখা এবং এছাড়া জাভা কোডে কোডের প্রতিটি অংশ কি করে তাও শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে গ্রীট নামক একটি জাভা ক্লাস তৈরী করুন সম্পাদনের সময় এটি প্রোগ্রাম সাকসেসফুল প্রিন্ট করা উচিত
প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
ধন্যবাদ